কিছু মানুষ হাতে গাছ ধরে আছে।

রাস্তা দিয়ে দুটো মহিলা হেঁটে আসছে।

দোকানে কিছু খরিদ্দার জিনিস কিনছে।

এটি একটি ফুলের বাজার।

এখানে বিভিন্ন ঠাকুরের ছবিও দেখা যাচ্ছে।

পাখীগুলোকে নীচে খাবার দেওয়া আছে।

এখানে চার রকমের উপকরণ দিয়ে ভাত সাজানো আছে।

সমুদ্রের পাড়ে অনেক পাথর দেখা যাচ্ছে।